আর লাল রঙের বাইরেটা ভেতরটা গাঢ় সবুজ রঙের। জালনা আছে জালনাটা বন্ধ আছে ।

বড়ো একটা ফ্লাট রয়েছে। ফ্লাট - টা হচ্ছে --